ছবিতে আমরা একটি পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলি লোক দাঁড়িয়ে রয়েছে তারা--

আমরা দূরে দুটি সিঁড়ি দেখতে পাচ্ছি সিঁড়িগুলি সাদা রঙ্গের ।

সিঁড়িগুলির পাশে রেলিং রয়েছে।

একদিন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে।

আশেপাশে আরো টিন দেখা যাচ্ছে।

তাকগুলির উপরের দিকে নোকিয়া লেখা দেখা যাচ্ছে।

ছবিতে আমরা একটি জিম দেখতে পাচ্ছি।

ছবিতে আমরা একটি অনুষ্ঠান দেখতে পাচ্ছি এটি কোনো বিয়ের অনুষ্ঠান।

নীচে সবুজ কালারের কার্পেট পাতা রয়েছে।

ছবিটিতে আমরা একটি গ্যারেজ দেখতে পাচ্ছি সামনে দুটি পোস্টার দেখা যাচ্ছে।

একটি ছোট শিশু নিচে বসে রয়েছে।

ছবিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

গাড়িটি লাল রঙ্গের আশেপাশে বড়ো বড়ো গাস দেখা যাচ্ছে।

উপর বসে রয়েছে চেয়ারটি নীল রঙের।

আমরা একটি দোকান দেখতে পাচ্ছি এটি ফুলের দোকান।

দোকানটির সামোনে একটি বাস দেখা যাচ্ছে বাসটি হলুদ রঙ্গের ।

দোকানের বাঁদিকে অনেকগুলি স্টিল এর বাসন দেখতে পাচ্ছি এবং দোকানের ডান দিকে শিলপাটা দেখা যাচ্ছে।

একটি প্রতিমা দেখতে পাচ্ছি এটি দুর্গা প্রতিমা।

ডানদিকে কিছু ইঁট সুন্দর করে সাজানো রয়েছে।

দোকানটির সামোনে একটি লাইটের ব্যবস্থাও দেখা যাচ্ছে।

ছবিতে আমরা একটি লোককে দেখতে পাচ্ছি লোকটির পাশে একটি ছোটো বাচ্চা বসে রয়েছে।

দূরে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

অনেকজন শিশু বেঞ্চের উপর বসে রয়েছে।

উপরে লাল রঙ্গের গদি দেওয়া।

ঘরটির দেওয়ালে অনেক ঠাকুরের ছবি দেখা যাচ্ছে।

দোকানটি কোনো ছবি তোলার দোকান বলে মনে হচ্ছে।

দেওয়ালে সুন্দর সুন্দর ছবি সাজানো রয়েছে।